ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে তিস্তা নদীর উপর দিয়ে একটি ব্রিজ তৈরী করা হয়েছে।

যা দেখা যাচ্ছে যে এটি আমাদের জলপাইগুড়ি মডেল-এর মডেল কলেজ অফ জলপাইগুড়ি ।